এডমিনিস্টিটিভ ব্লক লেখা আছে। আশে পাশে অনেক গাছ দেখা যাচ্ছে।

জে.এন.এম. হসপিটাল লেখা আছে। দু পাশে অনেক গাছ দেখা যাচ্ছে-এ।

নীল রং এর লা বর্ডার করা আছে। সামনে কতগুলো রং বেরঙের পোস্টার লাগানো আছে।

নাম্বার প্লেট -এ ডাবলু . বি. জিরো ফোর সিক্স জিরো টু ফাইভ সিক্স লেখা আছে দূরে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে একটি দোকান দেখা যাচ্ছে। দোকানে অনেক কিছু ঝোলানো আছে । দোকানের সামনে লুডো ঝোলানো আছে।

দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে। মাঠে একটি ফুটবলের গোল পোস্ট মনে হচ্ছে।

টি লাল রঙের দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে একটা প্রজাপতি বানানো আছে ।